খুঁজলেই পাওয়া যাই তরপর server এর পাওয়া যাই আসলে আমি দেখছি বাংলা ছবি গুলা যেইগুলা আমি খুঁজছি ওই গুলা আমি পাই নি ওইটার কারণে আমি বাংলা ছবি দেখার ইচ্ছা টা ওই জিনিসটা চলে গেছে

না আসলে কোনো সময় hall এ যাওয়া হয় না ইচ্ছা আছে hall এ যাওয়ার দেখি কবে যাওয়া হয়

হ্যাঁ আমি গেছিলাম আমি যখন যাই অনেক আগে গিয়েও থাকি ওটা এই আমার class ten এ আপনার ই দেয় না কি পরীক্ষা নির্বাচনী পরীক্ষা যেটা

pass করছি দেখা আমাদের friend ট্রেন্ড গুলো গেছিলাম উন্নায় সংকলে সত্যের মৃত্যু নাই এই একটা film দেখছি hall এ মোটা মোটি পুরোটা না আসলে আমার hall কিন্তু ইচ্ছা আছে যাবো আর কি hall যেয়ে একটা ছবি

কিছুদিন আগে বিশ্ব cup খেলবো তো বিশ্ব cup এর পরে যেকোন তো মনে হয় club এর খেলা গুলো চলবে তাই না না মানে খেলা দেখান আপনি না আমি শুনি আর result টা একটু একটু দেখি যেমন একটা highlight দেখছিলাম কিছুদিন আগে ওই যে PSDR আর nursery যে club টা আছে না সৌদি আরবের

সবাই পাওয়া চাই এখানে পুরো তো প্রতিটা নিয়েও game খেলে উঠায় নিলো উঠায় নিলো না প্রায় সবাই defense এ যারা আছে তাঁরা charge না করলেই তো ভুল হবেই আসলেই আর তাদের এক সাইড এ ফুল সবাই মনে এম বাপে নেইমার তারপরে মেসি তিন জন এর attack আর শুধু তারপরে তো draw করে হারায় হ্যাঁ আচ্ছা এ তো গেল ধরেন বাইরের খালা ধুলার কথা আপনার কোন খেলা মানে কোন খেলাটা আপনার সব চেয়ে ভালো লাগে এই টুক টাক খেলতে যাওয়া তাতে cricket ই খেলতাম BPL চলতে চলতে ওটা তো মোটা মোটি তো জমি জমাট একটা আসর হচ্ছে run কম হচ্ছে আসলে BPL দেখাননি হয়েছে কি ভাই আমাদের দেশে আর bpl নিয়ে যত টা উচ্ছাস বা আর একটা excitement যে ব্যাপার ঐটা থেকে IPL এর জিনিস টা বেশি থাকে ওই কারণে BPL এই রকম দেখে হয় না আপনি কি BPL দেখেন প্রত্যেক টা match এদেখান না এমনি track করার চেষ্টা করি কিন্তু দেখা হয় না IPL বেশি দেখা হয় BPL আসলে কি হয় BPL এর পতি বছর বছর change হয় Franchise change হয় নাম change হয় সবকিছু change হয় কারণ এমন হয় যে BPL দৃশ্য গুলো আপনি নিরা নব্বই run করে একশো তিরিশ run একশো চল্লিশ run করে এটার ইটা তো বিস্ বাদে একশোর উপর থাকে এখন

প্রধান কারণ হতে পারে কারণ হচ্ছে পিচের কারণ মার্ করে পিচ সেটা তো দেখিনি যে গত কয়েক টা series যেমন নিউজিল্যান্ড তারপর অস্ট্রেলিয়া series পিচের কারণ হইয়াছে কিন্তু আমি যে পিচের পর জন্মাইলাম ই করলাম খেলা ধুলা করলাম সারাজীবন সেই পিচ যদি না বুঝতে পারি তাহলে হবে কি ভাবে হ্যা সেটাও ঠিক আছে তবে একটা জিনিস হচ্ছে কি পিচটা dollar friendly এই dollar এই পিচটা খুব easily boll টান করতে পারে মানে spinner এর জন্য আর কি জিনিস টা সহায়ক যার কারণ spinner এই জায়গায় ভালো করে আর batsman একটু বাজে করে আর যারা বাইরের মানে এশিয়া বাইরে তারা তো মনে করো spin টা একটু কম থাকে তো যার কারণ এই বিদেশি batsman রা আসলে run একটু কম হয় আর আমাদের দেশের যাঁরা একজন আছে তার তো আসলে আঃ ধারাবাহিক আসলে এক match ও খেলে এক match খারাপও খেলে এই এইটাই বলতাছি এটাই বলতেছি আমি আপনি তো বড়ো fan বাংলাদেশি cricket এর না এটা সময় কি হচ্ছে কি যে ভাই সব, কাজ বাদ দিয়া হলেও খেলা দেখতাম কিন্তু মানে বাংলাদেশে আর শ্রীলঙ্কা একটা match গেছিলো আমি sure মনে নাই মনেহয় এশিয়া cup এ আপনার গেছিলেন কি না দেখছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা এশিয়ার cup এর match টা? মনে নেই অনেকে আগে, আসলেই আমি office আমার office কাজ বাদ দিয়ে দেন আমি সাথে সাথে বন্ধুদের সাথে এ একটা ছোটো খাটো বাঘ বি দ্বন্দ্ব করে আমি ছুটি নিয়ে চলে আসছি যে আমার শরীর খারাপ আমি বাসায় যাবো তো এইরকম অবস্থা হয়েছিল তারপর বাসায় আসছি খেলার দেখার জন্য পরে এমন হয়েছে যে মনে করেন যে last এ spinner পর্জন্ত no ball তো no ball এর কারণে এই match এমন হয় হয়ে যে batsman গুলো ওরা easily জিনিসটার advantage নিতে পারে যার কারণে বাংলাদেশ match টা হারে তো তারপরে এশিয়া ফের যেই পরের পর্ব মানে knock out এর stage এ আর কি মানে একজন first half খেলা দেখে আমরা এর বার্তা থেকে অন্য দিকে থেকে

এখানে হচ্ছে আরেকটা করুন অবস্থা যে বাংলাদেশের যে batting বিপর্যয়ে যে এ আসলে কেওই বলতে পারে না যে তাদের batting কত খান টিকে থাকতে পারে

কিন্তু এখন কিন্তু দোষ কীন্তু international এ এর না অন্য match এও বিশেষ করে test এ দেখেন এর অনেকেই খুব ছোট ছোট mining এ out হয়ে যাচ্ছে

হ্যাঁ আমাকে link দিয়ে দেন একটা হিসাব দিয়ে সবাই link টা দিয়ে দেব আচ্ছা আসি তাহলে ভাই আল্লাহ হাফিজ